এটা দেখতে পেরেছি এটা কোনো একটা অন জায়গা বা ওটা কোনো একটা স্পট যেখানে বিভিন্ন বড়ো বড়ো মল বা বিভিন্ন বিধি বড়ো বড়ো বিল্ডিং রয়েছে।

এটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কোনো একটা চাষের জমি দূরদূরান্তে দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক দূরদূরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যে দুটো জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে --